এখানে অনেক বড় একটি বিল্ডিং দেখা যায়।

তারপাশে একটি ক্যাফি শপ রয়েসে।

এবং এখানে অনেক হলুদ রঙের ড্রেস পরা লোক রয়েসে।

রোডের পাশে চারজন লোক এবং একজন বয়স রয়েছে পাঁচ জন লোক দেখা যাচ্ছে এবং তার পাশে একটি গ্ল্যামার বাইক এবং একটি সাইকেল ও রয়েসে সেখানে।

এখানে অনেকগুলো দরওয়াজা রয়েসে ।

এবং অনেকগুলো চেয়ার সেখানে রয়েসে ।

করে সুন্দর করে সাজানো সেটিং ।

এবং অনেক ফুল দিয়ে সেখানটা সাজানো হয়েচে এবং অনেকগুলো লাইটও সেখানে রয়েসে এবং অনেক সুন্দর লাগসে।